এই হসপিটালটির নাম ম্যাডি টাউন ।

তিনজন মানুষের দেখা যাইছে যার মধ্যে একজন মহিলা যিনি সবুজ শাড়ি পড়েছেন এবং বাকি দুইজন পুরুষ।

হোমের এবং কেবিনের মধ্যে বিভিন্ন ওষুধ সাজানো গোছানো।

এই ছবিটি একটি ব্রিজ -এর নীচের অংশের ছবি যেখানে--

এই জাগাটি খুবই সুন্দর চারদিকে সবুজ বন বনানীতে ঘেরাও করা।

দেওয়ানের মধ্যে দুতো তপ ঝুনানো আছে যাতে গাছ নাগানো রয়েছে।

এই ছবিটিতে লক্ষ করা যাচ্ছে পাহাড়ে একটি পাখরের উপর বসে রয়েছেন একটি ব্যক্তি।

এই ছবিটিতে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে সেটি সাধারণত বাইরে থেকে মনে হচ্ছে একটি বিদ্যালয়।

একটি দুখানা বিশিষ্ট একটি দালান তার উপরে দুটো ম্যাম্প রয়েছে।

এখানে মাছের পোনা চাষ করার জন্য একটা কৃত্রিম পুকুর তৈরি করা হয়েছে।

এই মেশিন রাখা আছে যার মাধ্যমে জগে অক্সিজেনের পরিমাণ ঠিক থাকে।

এই ছবিটিতে একটি ঝিম রয়েছে।

যার চারপাশে চায়ের বাগান দেখা যাচ্ছে ঝিমটির পাশে একটি শুকনো গাছ আছে।

এই ছবিটি শীতকানে নেওয়া একটি স্বাস্থ্য শিবিরের ছবি যেখানে--

এই ছবিটি কোন একটি বাড়ির বাইরে পার্কিং জোনের ছবি যেখানে অনেক রকমের গাড়ি পার্ক ।

নেকাজি সুভাষচঙ্গ বসু পোতো রাখা এবং তাতে--

যার মাঝে সারি সারি ন্যাম্প পোস্ট দাঁড় করানো।

ব্লাড ব্যাংকের বাইরে দুটো অ্যাম্বুলেন্স দাঁড় করানো।

এটি একটি এক কাউন বিশিষ্ঠ দানা যার রঙ সাদা এবন এই ছবিতে--

এই ছবিটি একটি দেওয়ালের ছবি যার রং প্রায় খসে পরেছে।

বিভিন্ন দাঁড় করানো এখানে একজন মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে যার পরনে --

দোকানটির নাম সোমা স্টোরস দোকানের সাটার অফ ।

ছবিটি ত্রিপুরা হাইকোর্টের ছবি এটার সামনে রাস্তা বেশ--

যেখানে আদিবাসীদের বিভিন্ন কাপুড় চুপর।

খুবই সুন্দর করে সাজিয়ে রাখা টেবিলগুলো কাঠের তৈরি।

এই ছবিটি একটি বটগাছের নীচে শিব মন্দিরের ছবি।

মন্দিরের বাইরে দুইজন মানুষ বসে রয়েছে মন্দিরের দেওয়ালের রং সাদা।

ছবি রয়েছে ছবিটি যখন নেওয়া হয়েছে প্রায় শুয়া এক--

ফ্রিজের ভেতর অনেক রকমের ঠান্ডা রাখা শপের এক সাইডে বাড়ির গেট এবং অপর সাইডে--

সাইডে বাচ্চাদের খেলার জন্য স্নিপার এবন বসার জন্য জাগারও ব্যবস্থা রয়েছে।

এটি একটি বিদ্যালয়ের গেটের ছবি যার নাম শায়নাট ফাউন্ডেশন ইংলিশ স্কুল মিডিয়াম স্কুল ।